দোকানের ভিতরে অনেকগুলো মাছে একুইরিয়াম রয়েছে।

সামোনে একজন পুরোহিত মশাই বসে আছেন।

সামোনে একটি বড় সিঁড়ি রয়েছে।

দেওয়ালে পাশে কাঠের গ্যালারি রয়েছে।

তার পাশে একটি লোহার ইস্টিল -এর পাইপ দেখতে পাচ্চি।

গুহার ভেতরে দুইজন মানুষ দেখা যাচ্ছে।

দেওয়ালের পাশে অনেকগুলো কাঠের টেবিল রয়েছে।

সামনে একজন মানুষ হেঁটে যাচ্ছে।

ওখানে বসার জন্য দুটি বড় বেঞ্চি রয়েছে।

রাস্তার পাশে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে।

সামনে দুই দিকে দুইটি চেয়ার রাখা আছে।

টেবিলের উপরে একটি টি_ভি রাখা আছে।

সামোনে একটি বড় রিসেপশন রয়েছে।

সামনে একটি নীল রঙের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি।

মূলত আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

টেবিলের -এর পাশে একটি চেয়ার দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি গোডাউন দেখতে পাচ্ছি।

সামোনে চারিদিকে অনেকগুলো বড় বড় গাছপালা রয়েছে।

পোস্টারের সামোনে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে।

দোকানের সামনে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে।

একুইরিয়ামের ভিতরে অনেকগুলো ছোট ছোট মাছ দেখা যাচ্ছে।

আমার ওখানে অনেকগুলো চশমা দেখা যাচ্ছে।

ছবিটাতে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি ল্যাব দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

সামনে দেওয়ালটিতে বড় দরজা রয়েছে।

দরজার উপরে দুইটি সাদা পোস্টার লাগানো আছে।

মেয়েটির মাথায় দুটি ক্লিপ বাঁধানো দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি সেলুন দেখতে পাচ্ছি।

আয়নার দুইদিকে দুইটি কাঠের টেবিল দেখা যাচ্ছে।

ভিতরে অনেকগুলি বড় বড় পোস্টার লাগানো রয়েছে।

ছবিটিতে আমরা একটি বড়ো মন্দির দেখতে পাচ্ছি।

রাস্তার পাশে একটি বড় বোর্ড লাগানো আছে।

পিছন দিকে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে।

রুমের ভিতরে একটি বড় টেবিল রয়েছে।

দোকানের সামনে লোহার গ্রিল দেওয়া রয়েছে।

মাঠের মধ্যে অনেক ছাত্র দাঁড়িয়ে আছে।